এটা একটা ফুলের দোকান যেখানে কিছু ফুল রাখা আছে। একটা লোক কিনছে লোকটার সাথে গল্প করছে। কিছু-উ হালডের --

এটা এটা অরগানিক কুন্দন বিনোদন পার্ক ।